এটি একটি ফাঁকা জায়গা ঘেরাই করা অনেক সুন্দর একটি জা যেমন কি এই উঠোনটির মধ্যে অনেক গাছ পালার পাতা পড়ে আছে।

এই বাস স্ট্যান্ডের পেছনে দেখে মনে হচ্ছে অনেক কটি গাছও দেখা যাছে। এই গাছগুলি সামনে বাস স্ট্যান্ডের সামনে একটি পোস্টার টানানো আছে। এই বাস স্ট্যান্ডে একটি মহিলা এবং কি কটি পুরুষ ঘুরে--

এটি একটি পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের পাশে দেখা যাচ্ছে কিছু নদী রয়েছে।

যে এই বোট গুলির মধ্যে কোন মানুষ দেখা যাচ্ছে না এই বোট গুলি মাত্র শুধু চড়ার জন্যই ।

এই বেডটির পাশে রয়েছে দুটি জানালা এই জানালাটির মধ্যে দেখা যাচ্ছে একটি ফোন রাখা আছে এই পাশের জানালার কপাট দেখা যাচ্ছে ।